পার্ল পর্ল এ হাশ হ্যাশ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পর্লে হ্যাশ এবং হ্যাশের এলিমেন্ট এক্সেস করা
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1204 ওএস পর্ল 5142 এবং গেদিত টেক্সট এডিটর ব্যবহার করছি
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
টিউটোরিয়ালটি অনুশীলন করতে পর্লে ভ্যারিয়েবল এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে
কমেন্টস লুপস কন্ডিশনাল স্টেটমেন্ট এবং অ্যারের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
হ্যাশ হল তথ্যের একটি অনিয়মিত সংকলন
এটি একটি জোড়া ডেটা স্ট্রাকচার
এর কী হল অনন্য
যদিও হ্যাশের নকল ভ্যালু থাকতে পারে
এটি হল হ্যাশের ঘোষণা
এখন হ্যাশ থেকে কী এর ভ্যালু পাওয়া দেখি
কী এর ভ্যালু এক্সেস করার সিনট্যাক্স হল ডলার হাশনামে কোঁকড়া বন্ধনী একক উদ্ধৃতি কেনামে একক উদ্ধৃতি কোঁকড়া বন্ধনী বন্ধ
এখন স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে হ্যাশ সম্পর্কে বুঝি
আমি ইতিমধ্যে গেদিত এ পার্লহাশ ডট পিএল ফাইলে কোড লিখেছি
পার্লহাশ ডট পিএল ফাইলে প্রদর্শিত কোড লিখুন
পর্লে হ্যাশ শতাংশ চিহ্ন এর সাথে ঘোষিত হয়েছে
এটি হ্যাশের কীস
এবং এটি হল হ্যাশের ভ্যালু
হ্যাশের কীস এক্সেস করতে ডলার চিহ্ন ব্যবহার করতে হবে
ফাইল সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে পর্ল স্ক্রিপ্ট এক্সিকিউট করুন পার্ল স্পেস পার্লহাশ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন হ্যাশ থেকে কীস যোগ করা এবং মুছে ফেলা দেখি
কী যোগ করার সিনট্যাক্স হল ডলার হাশনামে কোঁকড়া বন্ধনী একক উদ্ধৃতি কেনামে একক উদ্ধৃতি কোঁকড়া বন্ধনী বন্ধ value সেমিকোলন
কী মোছার সিনট্যাক্স হল ডিলিট ডলার হাশনামে কোঁকড়া বন্ধনী
একক উদ্ধৃতি কেনামে একক উদ্ধৃতি কোঁকড়া বন্ধনী বন্ধ সেমিকোলন
এখন একটি সরল প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
আমি ইতিমধ্যে হ্যাশকিওপারেশনসহ ডট পিএল ফাইলে এই কোড লিখেছি
এটি হল হ্যাশের ঘোষণা
আমরা এই হ্যাশ থেকে কীস যোগ এবং মুছে ফেলবো
এখানে ইতিমধ্যে তৈরি করা হ্যাশে একটি কী যোগ করছি
এটি ভ্যারিয়েবলে একটি মান নির্ধারিত করার মত
ডিলিট কীওয়ার্ড হল কী মুছে ফেলার জন্য
এখন এটি মুছতে কী পাস করা দরকার
এখন ফাইলটি সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন পার্ল স্পেস হ্যাশকিওপারেশনসহ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন হ্যাশ কীস এবং ভ্যালু সর্ট করা দেখি
কীস সর্ট করার সিনট্যাক্স হল সর্ট প্রথম বন্ধনীতে keys হাশনামে বন্ধনী বন্ধ সেমিকোলন
একইভাবে হ্যাশের ভ্যালু সর্ট করতে পারি
সর্ট প্রথম বন্ধনীতে values হাশনামে বন্ধনী বন্ধ সেমিকোলন
এখন স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে সর্টিং কার্যকারিতা বুঝি
গেদিত এ সর্থাশ ডট পিএল এ যাই
সর্থাশ ডট পিএল ফাইলে কোড লিখুন
এখানে এড্রেসে হ্যাশ ঘোষিত করেছি
এখানে কীস সর্ট করতে আমরা কীস ফাংশনের সাথে সর্ট ইনবিল্ট ফাংশন ব্যবহার করতে পারি
এটি বর্ণানুসারে হ্যাশ কীস সর্ট করবে
একইভাবে হ্যাশের ভ্যালুতে সর্ট ফাংশন ব্যবহার করতে পারি
সর্টিং সাংখ্যিক কীস andওর ভ্যালুতে ও করা যেতে পারে
ফাইলটি সংরক্ষণ করে টার্মিনালে যাই
পার্ল স্পেস সর্থাশ ডট পিএল লিখে এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হবে
এখন হ্যাশে সকল কীস এবং ভ্যালু পাওয়া দেখি
পর্ল সকল হ্যাশ কীস এবং ভ্যালু আনতে ইনবিল্ট ফাংশন প্রদান করে
কিস ফাংশন হ্যাশের সকল কীস পেতে ব্যবহৃত হয়
ভ্যালিউস ফাংশন সকল কীসের ভ্যালু ফেরত দেয় ইচ ফাংশন হ্যাশের উপর পুনরাবৃত্তি করে keyভ্যালিউ জুড়ি ফেরত দেয়
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
এরজন্য পার্লহাশ ডট পিএল স্ক্রিপ্ট ব্যবহার করব যা আমরা আগের টিউটোরিয়ালে তৈরী করেছি
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন এখন কোড বুঝি
কে ফাংশন অ্যারে ফেরত দেয় যাতে হ্যাশের সকল কীস রয়েছে
হ্যাশে ভ্যালিউস ফাংশন হ্যাশের সকল কীসের জন্য অ্যারের ভ্যালু ফেরত দেয়
ইচ ফাংশন keyভ্যালিউ জুড়ি ফেরত দেয়
এখানে ভাইল লুপ ব্যবহার করেছি
সকল keyভ্যালিউ জুড়ি পুনরাবৃত্তি করবে
এটি ইচ ফাংশন দ্বারা ফেরত হবে
Ctrl S টিপে ফাইলটি সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পার্লহাশ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন হ্যাশের উপর লুপিং এর আরো কয়েকটি উপায় দেখি
কী পুনরাবৃত্তি করতে ফোরিচ লুপ ব্যবহার করতে পারি
তারপর কীয়ের ভ্যালুয়ের উপর ক্রিয়ার সেট সঞ্চালন করুন
স্ক্রিনে সিনট্যাক্স প্রদর্শিত হয়েছে
এখানে ফোরিচ লুপের প্রতিটি পুনরাবৃত্তিতে হাশ থেকে variable কী নির্ধারিত করবে
তারপর এটি ভ্যালু আনতে বা ক্রিয়ার সেট সঞ্চালন করতে সেই variable ব্যবহার করবে
একইভাবে আমরা স্ক্রিনে প্রদর্শিত হ্যাশ ভ্যালুসের উপর লুপ করতে পারি
এখন স্যাম্পল প্রোগ্রাম দেখব
গেদিত এ লুপিঙ্গভারহাস ডট পিএল এ যান
লুপিঙ্গভারহাস ডট পিএল এ প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন এই কোড হ্যাশের একক কী ফেরত দেয়
এখানে আমাদের ক্ষেত্রে প্রথমবার ডলার কে কে তে কী হিসাবে ডিপার্টমেন্ট থাকে
ফোরিচ এর পরের পুনরাবৃত্তিতে নামে কী ফেরত এসেছে
হাশ হল অনিয়মিত ডেটার সংগ্রহ
তাই ফেরত আসা কীস হ্যাশ তৈরীর সময় নির্ধারিত সেই ক্রমানুসারে হবে না
ভ্যালুতে লুপ একইভাবে কাজ করে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস লুপিঙ্গভারহাস ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি পর্লে হ্যাশ এবং হ্যাশের এলিমেন্ট এক্সেস করা
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হল হাশ ঘোষিত করা যেখানে কী হিসাবে স্টুডেন্ট নামে রয়েছে এবং ভ্যালু হিসাবে তাদের শতাংশ
কীস ব্যবহার করে হ্যাশে লুপ ভ্যালুস এবং ইচ ফাংশন
এরপর প্রতিটি শিক্ষার্থীর শতাংশ প্রিন্ট করা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ